আর এর সাইড -এ অনেক রকম গাঁদা ফুলের গাছ আছে এবং গাঁদা ফুল ফুটে আছে ও বিভিন্ন রকম বড়ো বড়ো গাছও আছে।

এ এখানে একটি দোকান দেখতে পাচ্ছি যে দোকানে বিভিন্ন রকম গিফট পাওয়া যায় আর বিশেষ করে বাচ্চাদের সব টয় পাওয়া যায় আর বিভিন্ন রকম ঘুড়ি পাওয়া যায় আর ফটোফ্রেম পাওয়া যায়।

প্রাচীর দিয়ে ঘেরা প্রাচীরের গায়েও এবং ছবি আঁকা আছে টিম অ্যান্ড ক্লিন -এর।

ও নদীটি এক প্রান্ত থেকে অপর প্রান্তে সবুজ ঘেরা গাছপালা ও কিছু ঘরবাড়ি এই সমস্ত কিছু দেখা যাচ্ছে।

এখানে অনেক ছাগল চাষ করা হয়েছে ছাগল গুলিকে খেতে দেওয়া হয়েছে তারা--

এটি একটি নার্সারি । যেখানে বিভিন্ন রকমের ফুল গাছ ও ফুল গাছের চারা বিক্রয় করা হয়।